বাইরে একটি বাইক দাঁড় করানো।

দোকানে অনেক রকমের সবজি রয়েছে।

অনেকগুলো সবজি রাখার বাক্স দেখতে পাচ্ছি।

রেস্টুরেন্ট -টির ভিতরে অনেকগুলি টেবিল ও চেয়ার রাখা।

রাটগুলি বিভিন্ন থরে থরে সাজানো রয়েছে।

দোকানের ভেতরে লাইট জ্বালানো।

পিছে অনেকগুলো পরাট পড়ে আছে।

পাশে অনেক প্রোডাক্ট রয়েছে।

বোর্ডটিতে সাদা কালো হলুদ কালারের সিগন্যাল দেওয়া।

মেইন রোডটি হলুদ কালার করানো মেঝেতে লাইট --

বারাইন্দার মধ্যে অনেকগুলো বাচ্চা ছবি আঁকছে।

টেরাক গাড়ির দুইটি চাকা দেখতে পাচ্চি।

মন্দিরের সামনে অনেক ডিজাইন করানো।

মন্দির পিছনে কয়েকটি বিল্ডিং লক্ষ করতে পাচ্ছি।

ছবিতে আকাশটিকে সাদা ও নীল দেখায়।

এটির মধ্যে একটি বাঘের ছবি।

পুরুষটি নীল কালার পাঞ্জাবি পরে--

বিল্ডিং -এর সামনে কয়েকটি বাইক দাঁড় করানো।

ছবিতে আমরা একটি রুমের ছবি দেখতে পাচ্ছি।

ছবিতে আমরা একটি শপিংমল দেখতে পাচ্ছি।

শপিংমল -এ ছিলিংয়ের -এর লাইট জ্বালানো।

দোকানটি পিছনের দেওয়ালে অনেকগুলো চার্ট এ লেখা রয়েছে বড় বড় অক্ষরের ।

ছবিতে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি।

অনেকগুলি ক্লাউন রয়েছে বিভিন্ন রঙের।

দোকানের মধ্যে পাখির বাসা আছে।

ছবিতে আমরা একটি রুম -এর ছবি দেখতে পাচ্ছি।

পাশে একটি ছোট ঝাউ গাছ।

এর হলুদ কালার -টি নদীর ওপর পড়েছে।

রসিক বিলটি চারিদিকে ঘেরা।

ছবিতে আকাশটিকে সাদা ও নীল দেখায়।

মন্দিয়ে অনেকগুলো গেট দেখতে পাচ্ছি।

পার্ক -এর মধ্যে রাস্তার চারিদিকে সবুজ ঘাস রয়েছে বড়ো বড়ো।

দেওয়ালের মধ্যে সুইচবোর্ড আছে রুম -এর ভিতর লাইট লাগানো।

দেওয়ালের মধ্যে দেওয়াল টি_ভি আছে।

টেবিল -এ একটি বোতল আছে।

উপরে সিলিং -এ একটি ফ্যান রয়েছে।